এখানে দেখতে পাচ্ছি তিনটা মানুষ হাতে হাত চেয়ে কথা বলছে। একটা চিয়ার দেখতে পাচ্ছি। একটা ব্যাগ দেখতে পাচ্ছি। একটা লাইট জ্বলছে সেটাও দেখতে পাচ্ছি। একটা পোস্টার দেখতে পাচ্ছি পিছনে। মানুষ --

দেখতে পাচ্ছি একটা পোস্টার এলাহী ব্যাংকের পোস্টার নিচে দেখতে পাচ্ছি লোহা একটা মারুতি কার লেখা আছে একটা মানুষ দেখতে পাচ্ছি ওপরে জল ট্যাঁক ।

মাটি শুকিয়ে গেছে সেটাও দেখতে পাচ্ছি পাথর পড়ে আছে সেখানে বাঁশ দিয়ে নৌকাটা ঠেলে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি--